আহ খুব সহজে সম্ভব কিন্তু কোন কিছুই আসলে

তুমি যেখানে আছো এখানে কি ওরকম কোন post টোস্ট কোন আছে কিনা হ্যাঁ আছে এখানে বিভিন্ন প্রতিষ্ঠান এ ধরনের সেবা দিয়ে থাকে এগুলোতে সমস্যা হবে না তুমি তো এখানেও করতে পারো এখন তোমার যদি চেষ্টা থাকে তুমি দেখা গেল যে এখানে থেকে তুমি করতে পারবা আমি আমার যে office এ আছে এখানে যেখানে যে কোন একটা rost এ হলে এখানে আমি এখন যেখানে কাজ করতেছি তো সেই office এ আমাকে ইতিমধ্যে প্রস্তাব দেওয়া হইছে যে part time থেকে full time এ চলে যাওয়ার জন্য আমার বেতন হয়তো বা দুই গুন বাড়ায় দিবে তো আমি যদি তাদেরকে service দিই তারা খুশি হবে এরকম ভাবে বলছিল তো আমি বলছিলাম যে আসলে আমার পক্ষে তো সম্ভব হবে না হয়তো বা কারণ আমি চাচ্ছিলাম আমার এই প্রকৌশলই থাকার জন্য আহ তো উনি বলল যে আহ তো আপনি কোন ধরনের চাকরি খুঁজতে চাইছেন তখন আমি বলছিলাম আঃ হা তোমাকে যেভাবে বললাম আমি আসলে এখন নিশ্চিত না তবে খুব সম্ভবত আমি আমার বিষয়ভিত্তিক কোন একটা চাকরিতে সরকারি চাকরি হলে তো ভালো সেখানে ঢুকে যাব আর যদি আমার সুযোগ হয় বা যোগ্যতা আমি তৈরি করতে পারি তাহলে আমি বিদেশে চলে যাব তখন আমাকে office থেকে একটা proposal একটা প্রস্তুত আহ প্রস্তাবনা দেয়া হয়েছে এরকম যে আহ আমাদের বাইরের দেশে উনাদের যে contact আছে, আমারও পরিচিত আছে আর আমি দেশের নামটা বলতেছি না সেই দেশে চাইলে আমি চাইতে পারি ওনাদের ওনাদের সাহায্য নিয়ে আমি যাইতে পারবো যদি আমি যাই সে ক্ষেত্রে ওনাদের কাজ গুলাই আমি করতে পারবো তার পাশাপাশি আমি যদি বিদেশে উচ্চশিক্ষা নিতে চাই। উচ্চতার শিক্ষার ক্ষেত্রে ও আমি ওখানেও পড়াশোনা পাশাপাশি এখানে কাজ করতে পারব। এবং আমার দিন চলে এরকম salary হয়তোবা আমাকে মানে এইটো তোমাকে পাঠানোর দায়িত্ব কি সম্পূর্ণ তোমার company আহ নিবে নাকি আমাকে পাঠানোর দায়িত্ব সম্পন্ন company নেবে এরকম বলতে পারো কারণ আমি তো আমি আমি যেই company তে কাজ করতেছি ইনাদের যে পরিচিত লোক আছে ওই বাইরে দেশটাতে তিনি আবার আমারও পরিচিত তো উনার সাথে আমার একটা ভালো ধরনের বন্ধুত্ব আছে আর কি তো আমি যদি বলি যে আমি এখন বিদেশ যাব খুব সম্ভবত উনি বলবে যে হ্যাঁ হ্যাঁ আপনি আমার দেশেই এসন আমার আমার যে company আছে এখানে এখানে তেই চাকরি করেন চলে আসবেন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

এখন পর্যন্ত ওরকম পছন্দ নয় ইউরোপের কোন একটা দেশে হইলে খুব ভালো হয় আমি এই বেপারে বলছিলাম যে ওই দেশে যদি আমি যাই যে দেশের কথা বলতেছি সে দেশে তো আবার আহ খরচ অনেক বেশি পড়বে তখন উনি আমাকে একটা amount বলছিল যে এত টাকা যদি আপনাকে দেওয়া হয় বা এত dollars যদি আপনাকে দেওয়া হয় তাহলে আপনার চলবে কিনা তবে আমি বলছিলাম হ্যাঁ চলবে তবে আমার আর একটু ভাবতে হবে সেটা আমি

দেখা যাক কি হয় আমার পরীক্ষা আছে সামনে দশ তারিখে এখন ওটা নিয়েই আছি মনে হয়েছে না তোমার কাজের বিনিময় একটা দিতে চাইছে হ্যাঁ, কাজের বিনিময়ে দিতে চাইছে আরকি ভালো offer ভালোই ভালোই টাকা পয়সা যা আছে সবই ভালই দেবে সুখ-সুযোগ সুবিধা সবই ভালো দেবে এখন ভাবতেছি এখন আবার যদি আমি বায় বাইরে যাইতে চাই আমার ইতিমধ্যে মাথায় চিন্তাই আসছে যে আমি আবার দেশ ছেড়ে বাইরে যাব ঠিকমতো আসতে পারবে না দেশে পরিবারকে সময় দিতে পারবো না তবে একটা কেমন লাগতে না লাগতে

এখন তুমি চিন্তা করে দেখো কি করবা তোমার family র সাথে কথা বল তোমার family তোমার family র কি কোন পছন্দ আছে তোমার family এরকম চাই এরকম কিছু আমার পরিবারের ওরকম পছন্দ বলতে আমি যা বলব তাই এখন দেখা যাক আমার আব্বু আম্মুর সাথে ও কথা হয়েছে আহ দেশের চাকরী গুলা ও আমি একটু খোঁজাখুঁজি করতেছি যে কোন জায়গায় যাওয়া যাইতে পারে ইতিমধ্যে আমি খোঁজখবর দিয়েছি যারা আমাদের এখান থেকে স্নাতক করে বের হয়েছে তাদের কাছে কেউ কেউ হচ্ছে আহ কোন company তে jobe করতেছি তাদের কাছে খোঁজ নিয়েছি তো ওনাদের মন্তব্য এরকম যে আহ শিখতেছে তারা ওখানে চাকরিতে ঢোকার পর পরিশ্রম অনেক বেশি আর সরকারি চাকরিতে এখনো তেমন কেউ ঢুকে নাই মানে আমি গতবার যে batch টা বের হলো তাদের কথা বলতেছি এখনো সরকারি চাকরিতে এভাবে ঢুকে নাই তবে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 সেটা হচ্ছে এরকম যে উনি বলতেছিলেন ওনার চাকরি হচ্ছে না আমি কেন চাকরি হচ্ছে না উনি বললে এভাবে যে আমার রেজাল্ট এতই ভালো যে আমাকে আসলে চাকরি দিচ্ছে না বেসরকারিতে অন্য চাকরির এভাবে সুযোগ-সুবিধা দিতে পারবে না এরকম কিছু একটা মতি মানে বি বিদেশ বেসরকারি যে company গোলা তারা কেউ তার কাছে service নিতে হবে এখন তারা এই রকম বলতেছে যে যদি এত ভাল রেজাল্ট যদি আবার বিদেশে চলে যায়

আচ্ছা তাকে এভাবে সুযোগ দিতে পারছেন আর কি হু হ্যাঁ হ্যাঁ তো এখন এটা তো একটা সমস্যা যে ভালো ভালো ফলাফল করার কারণে সে হচ্ছে চাকরি করতে পারতেছে না

তুমি join করতে পারবা বেসরকারি চাকরিতে join করে দেখা গেল যে যেটা বললাম আর কি ওই পরিশ্রমটা একটু বেশি হ্যাঁ পরিশ্রম বেশি তুমি দেখা যাবে যে টাকা পয়সা ভালো income করতে পারবা তোমার আর কি কথা বলে নিতে হবে দেখো এখন কি করবা

family সাথে ঐদিন কথা বলেছি উনি হচ্ছে আমাদের আমাদের বিভাগ থেকে পড়াশোনা করছেন এখন উনি একটা power plant এ চাকরি করছেন ওনার একটা বইও আছে আমাদের এই যন্ত্র কৌশল নিয়ে একটা যন্ত্র কৌশলের চাকরি বাকরি নিয়েই একটা না একাধিক বই আছে সেই বই আবার আমি শুনছিও তো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 হ্যাঁ প্রস্তুতি মূলক বই তো তার ভাষাতে এরকম যে বেশি অনেক সুযোগ-সুবিধা আছে আর তুমি যেরকম বললা যে multinational company multinational company গোলাতে যে জীবন যেভাবে চলে আর কি এসব কিছু বলতে ছিল যে এত এত বেশি স্বাচ্ছন্দে চলতে পারবা এসব কিছু আর কি তো ভালোই লাগলো শুনে কিন্তু এই আর কি তবে আমাদের ওই যে একটা বন্ধু আছে না সে হচ্ছে চাকরি করতেছে য়াতে defence এ চাকরি করতেছে plus আমার একটা বড় ভাই আছে তোমার চাকরি করতেছে তো এসব এসব নিয়ে তোমার কি রকম ধারণা আছে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

পড়াশুনার পরেই হ্যাঁ পড়াশোনা পরেই তুমি ধরতে পারবা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 শাখাটা আছে ঐখানে নিয়োগ করে কারণ তুমি হ্যাঁ নৌবাহিনী নৌবাহিনীতে বেশি সাঞ্জ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 তো তার ভারসাম্মতে আহ যে চাকরি গুলো দেখা যায় যে maximum তোমার বাইরে থাকতে হবে আর কি এটা তো হ্যাঁ তা ঠিক তবে ওনার মন্তব্য এরকম যে আহ যদি এই সব চাকারী করতে হয় তাহলে intermedia তে পরীক্ষার পরে অর্থাৎ graduation না করেই ঢুকে যাওয়া ভালো সেই ক্ষেত্রে পদোন্নতি অনেক তাড়াতাড়ি হয় এবং অনেক বেশি পদোন্নতি হয়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

bank চাকরি ব্যাপারে তোমার কি রকম ধারণা আছে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

তবে bank চাকরিতে আমাদেরও আমাদেরও কিছু আমাদের চাকরিও শাখা আছে আমাদের diploma করার পরেও কিছু এখানে শাখা আছে চাকরি করার মত আমার তেমন কোন idea নাই bank চাকরির ব্যাপারে আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে কথা বলে ভাল লাগলো অনেক কিছু জানতে পারলাম আহ ঠিক আছে তাহলে হ্যাঁ সবকিছুই সুস্থ রাখো বাসার সবাই ভালো আছে তো জি হ্যাঁ বাসায় সবাই ভালো আছে

তুমি কিছুদিন আগে বাসায় গেছিলা বাসায় কেমন সময় যাচ্ছে তোমার বাসায় সময় ভালই কেটেছে বাসায় আবার যেতে যাচ্ছিলাম কিন্তু সুযোগ হইল না

আচ্ছা আমিও যাব ভালো থাকো

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ILD প্রতিবছর আটই সেপ্টেম্বর বিশ্বব্যাপী ব্যাক্তি সমাজ ও সম্প্রদায়ের জন্য স্বাক্ষরতার গুরুত্বের ওপর জোর দেওয়ার জন্য পালিত হয়। জাতিসংঘ শিক্ষাদিবসটি উনিশশো ছেষট্টি, সালে বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক সংস্থা UNESCO দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিলো। এই বছর এটি ছিল চুয়ান্নতম আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস।

ম্বর কেন? উনিশশো পঁয়ষট্টি সালের একই দিনে আন্তর্জাতিক স্তরে শিক্ষার কর্মসূচী নিয়ে আলোচনার জন্য ইরানের তেহরানের প্রথমবারের মতো শিক্ষামন্ত্রীদের বিশ্ব কংগ্রেস বৈঠকে বসে। এই দিনের উদ্দেশ্য কি? বিরুদ্ধে সংগ্রামের পক্ষে জনমতকে একত্রিত, এবং ব্যক্তি ও জাতির উন্নয়নে,

এটাই তো হওয়া উচিত, ভারতের একজন শিক্ষার্থী, এবং অন্যটি online বা open বা distance learning mode এ করতে পারে, এছাড়া একইভাবে ছাত্র সময় দুটি online বা খোলা এবং দূরত্ব শিক্ষার program নিতে পারে। নির্দেশিকাগুলি PhD ছাড়া সমস্ত academic programme এর জন্য প্রযোজ্য। এটি শারীরিক mood এ অনুসরণ করা যেতে পারে, শর্ত থাকে যেকোনো class time বিরতি, ইন্দো ইউএস এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপ, উভয়ক্ষত্রে সহযোগিতা জোরদার করার পরিকল্পনা করেছে, উভয় দেশের ছাত্র এবং পণ্ডিতদের গতিশীলতা। গোপন করা হচ্ছে, Overview, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন working group প্রতিষ্ঠার ঘোষণা হয়েছে, working group টি দক্ষতা উন্নয়ন ও শিক্ষার ক্ষেত্রে দেশগুলির মধ্যে সম্পর্ক উন্নয়নে সহয়তা করবে, ফুলব্রাইট নেহেরু কর্মসূচির অবদান ও দুই দেশের মধ্যে বিনিময়, কর্মসূচিকে শক্তিশালী করার ক্ষেত্রে তুলে ধরা হয়েছিলো। ভারত মার্কিন সম্পর্ক, ফলে ভারতীয় মার্কিন দের ভূমিকার কথা তুলে ধরা হয়েছে, দুই দেশের মধ্যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সহযোগিতাও কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে সাহায্য, ফুলব্রাইট নেহেরু প্রোগ্রাম সম্পর্কে কলা ও সংস্কৃতি ব্যবস্থাপনা অর্থনীতি আন্তর্জাতিক বিষয়বলী পরিবেশ বিজ্ঞান গবেষণার gender studies public sector এ ভারতীয় ছাত্রদের জন্য, Program রাজ্যে নির্বাচিত বিশ্ববিদ্যালয়,

জন্যে design করা হয়েছে, প্রশাসন ইত্যাদি ফেলশো, পেশাদার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তা হয় ভারতে শেখার দারিদ্রের ওপর। বিশ্বব্যাংক,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 চলাকালীন সেখানে অনিয়ম ছিল এবং এর প্রভাবগুলি শিক্ষার্থীরা অনুভব করেছিল, বিশেষত প্রান্তিক সম্প্রদায়ের লোকেরা, Over, Overview বিশ্ব ব্যাংক উদ্বেগ প্রকাশ করেছে যে ভারতে learning দারিদ্র বেড়েছে সত্তর শতাংশ, এতে দেশের শিক্ষাখাত আরও খারাপ হয়েছে। এই উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বব্যাংকের গ্লোবাল ডিরেক্টর অফ এডুকেশন জৈন সাবেদরা। সংখ্য়াগুলি সরকারী সংখ্যা নয়, তবে দেশের শিক্ষা গুলি, দারিদ্র পেশা বিষয়ে, বাস্তবায়িত করা হয়েছে, এটি একটি শিশুর দশ বছরের বয়সের মধ্যে একটি সাধারণ পাঠ্য পড়তে অক্ষমতা হিসাবে বিশ্ব ব্যাপী এমনটাই জানিয়েছে সংস্থাটি ভারতের অনেক শিশুই সঠিকভাবে পড়ায় দক্ষ নয়। বিশ্ব ব্যাপী, সে school এ যায়না এবং সংকট আরও গভীর হচ্ছে, সেখানে দারিদ্র প্রাথমিকভাবে ভারতসহ বিশ্বের উন্নয়নশীল দেশগুলিতে পাওয়া যেতে পারে, কি করা উচিত? জৈন সাবেদরা ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সাথে এই এলাকার ব্যবধান পূরণের চেষ্টা সম্পর্কে কথা বলেছেন। ভারত তার school এবং ছাত্রদের আবার খুলবে, উপস্থিত নিশ্চিত করতে হবে, যাতে সঠিকভাবে শিক্ষা প্রদান করা যায়। হয়ে যাওয়ায় মহামারীর সময় যে সব ছাত্র ছাত্রীদের school ছাড়তে হয়েছিলো তাদের,

এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB এবং বিশ্ব, কোটি টাকা ঋণ দেয়।

করতে এবং স্কুল অফ এক্সিলেন্স প্রকল্প অধ্যয়ন করতে গান্ধীনগরে গিয়েছিলেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন bank এর গ্লোবাল ডিরেক্টর অফ এডুকেশন জৈন সাবেদরা, প্রতিনিধি দল রাজ্য শিক্ষা দফতরের কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার ও পরিদর্শন করেন। কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার সম্পর্কে, কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার সম্প্রতি চালু করা হয়েছিলো এবং এটি একটি interacted platform যা রাজ্য শিক্ষা বিভাগ দ্বারা শিক্ষার মান নিরীক্ষণের জন্য ব্যবহৃত হয়। এবং শিক্ষক, ও সরোবর করা হয়েছে। মিশন স্কুল অফ এক্সেলেন্স প্রকল্প সম্পর্কে, রাজ্য , ত্রিপুরার রাজ্য সরকার আগামী পাঁচ বছরে দশ হাজার কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা করেছে। রাজ্যের সমস্ত,

কি জন্য ব্যবহার করা হবে? তো তহবিল, এক লাখ পঞ্চাশ হাজার লক্ষ smart classroom. ied এবং কুড়ি হাজার নতুন computer lab সরকারি school এ পঞ্চাশ হাজার নতুন শ্রেণিকক্ষ নির্মাণের জন্য ব্যবহার করবেন, আর artingkaring lab তৈরিতে খরচা হবে পাঁচ হাজার। এই প্রকল্পটি আগামী পাঁচ বছরে এক কোটি school শিক্ষার্থী,

তরুটি বিভাগের অধীনে বাস্তবায়িত হবে যা শিশুদের লক্ষ্য, শ্রম শিশু budget সম্পর্কে, মধ্যপ্রদেশ সরকার দুহাজার বাইশ তেইশ আর্থিক বছরের জন্য তার আজ budget পেশ করেছে, budget পেশ করলেন অর্থমন্ত্রী জগদীশ দেবদা। দুই দশমিক ঊনআশি লক্ষ কোটি টাকার budget এর অধীনে,

হিসাব করা হয়নি। পরের আর্থিক বছরের অবকাঠামোর জন্য বিয়াল্লিশ হাজার একশো আঠাশ কোটি টাকা, শিক্ষার জন্য বত্রিশ হাজার আটশো তেতাল্লিশ কোটি টাকা এবং স্বাস্থ্য়ের জন্য উনিশ হাজার চারশো পাঁচ কোটি টাকা উল্লেখযোগ্য বরাদ্দ করেছে। উনিশের budget এ, আশি হাজার দুশো সাঁইত্রিশ কোটি, কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন যা আগের budget এর চেয়ে প্রায় সাঁইত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা বেশি, এই budget এর অধীনে রাস্তা, বিদ্যুত এবং জল পরিকাঠামোর জন্য বিয়াল্লিশ হাজার একশো আঠাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গ্রামীণ, এবং পণ্যের উন্নয়নের জন্য একচল্লিশ হাজার আটত্রিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, কৃষি খাতে কুড়ি হাজার সাতাশ কোটি টাকা, শিক্ষার জন্য বত্রিশ হাজার আটশো তেতাল্লিশ কোটি টাকা এবং স্বাস্থ্যে, উনিশ হাজার চারশো পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, পল্লী উন্নয়ন বিভাগকে একুশ হাজার তিনশো ঊননব্বই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। চিকিৎসা পশু চিকিৎসা যানবাহন ব্যবহার করে আহত বা অসুস্থ প্রাণীদের ঘটনাস্থলে চিকিৎসার ব্যবস্থা করার জন্য একশো বিয়াল্লিশ কোটি বরাদ্দ করা হয়েছে। শিশু budget সম্পর্কে, এই বছরে budget এর বিশেষত্ব ছিল একটি পৃথক শিশু budget যার অধীনে তাদের পুষ্টি, স্বাস্থ্য এবং শিক্ষার জন্য সাতান্ন হাজার আটশো তিন কোটি টাকার বিধান করা হয়েছে, এই তহবিল গুলি আঠারো বছরের কম বয়সী শিশুদের সাথে লেনদেন করে বিভাগ, বরাদ্দ করা হয়েছে, বিভাগগুলির মধ্যে রয়েছে মহিলা ও শিশু school শিক্ষা, খেলাধুলা, উপজাতি কল্যাণ। শিশু budget রাজ্যের শিশুদের উজ্জল ভবিষ্যত নিশ্চিত করবে। শিশু budget সরকার সেই পরিকল্পনার সাথে মোকাবিলা করে,

বহু শৃঙ্খলা উচ্চশিক্ষার জন্য UGC র নির্দেশিকা। AHI রূপান্তরের জন্য খসড়া নির্দেশিকা প্রকাশ করেছে এবং জনগণের প্রতিক্রিয়া আমন্ত্রণ জানিয়েছে।

বা কীভাবে mobile app থেকে বা mobile দিয়ে income করা সম্ভব । আজকে আমি সর্বমোট আঁটটি project নিয়ে আপনাদের সামনে কথা বলবো বা আঁটটি app নিয়ে আপনাদের সামনে কথা বলবো, যে জায়গা থেকে আপনারা লক্ষ টাকার উপরে income করতে পারবেন । তবে আপনারা অবশ্যই জানেন বেশি টাকা earn করতে হলে একটু বেশি কাজ করতে হয়। প্রথম project টির নাম হচ্ছে, the green tree । এই application টি আমার কাছে মোটামুটি interesting লেগেছে। পুরো project টি আপনাদের কাছেও interesting লাগতে পারে। আপনারা লাল চন্দন কাঠের কথা অবশ্যই শুনেছেন এবং আপনারা জানেন যে লাল চন্দন কাঠ, অনেক দামে বিক্রি হয়। কিন্তু এটা একটা নির্দিষ্ট যেটা আমাদের দেশে হয় না । এখন কথা হচ্ছে, আপনি যদি এই ধরণের লাল চন্দন কাঠের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 The green tree project টার কাজ হচ্ছে, এরা আপনার হয়ে একটি গাছ লাগিয়ে দেবে এবং গাছটি সম্পূর্ণ পরিচর্চা করবে এবং একটি নির্দিষ্ট সময়ে এ গাছটি বিক্রি করে আপনাকে profit দিয়ে দেবে। আপনারা যদি পাঁচ হাজার টাকা দিয়ে একটি গাছ লাগান, পাঁচ বছর পরে এই গাছটি প্রায় পাঁচ লক্ষ টাকার কাছাকাছি বিক্রি করতে পারবেন। আপনি যদি green tree project এর সাথে যুক্ত হতে চান, তাহলে আপনাকে পাঁচ হাজার টাকা দিয়ে একটি গাছ কিনতে হবে।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 কতো টাকা পেতে পারেন। পাঁচ বছর পরেই যে আপনাকে বিক্রি করতে হবে এমন কোন কথা নেই, আপনি চাইলে তিন বছর পরে, দুই বছর পরে বিক্রি করে দিতে পারেন। তখন গাছটির যে value থাকবে, সেই value তে আপনি বিক্রি করে দিতে পারবেন। আপনার যদি বেশি পরিমাণে টাকা থাকে তাহলে আপনি বেশি পরিমাণে গাছ কিনতে পারেন। একেকটি গাছের দাম পাঁচ হাজার টাকা করে একটি, আরেকটি সুবিধা হলো, আপনি যদি কাউকে, এই অ্যাপ এর মাধ্যমে join করান, তাহলে আপনি reference bonus হিসেবে পাঁচশ টকা পাবেন instantly এবং আপনার reference এ যতজন join করবে, তারা যখন তাদের গাছটি বিক্রি করে দিবে, সেই বিক্রি থেকে, ten percent profit, আপনিও পাবেন।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 এবং, যখন এই মানুষজন গুলো তাদের গাছটা বিক্রি করে দিবে, তখন তাদের কাছ থেকে আপনি ten percent পাচ্ছেন, মানে, বিশজন মানুষ যদি তাদের গাছটা বিক্রি করে দেয়, তাহলে এক কোটি টাকা বিক্রি হলে, দশ লক্ষ টাকা আপনি পাচ্ছেন। পরবর্তী project টির নাম হচ্ছে, Cash learning and earning হ্যাঁ। আপনি যদি এই project এ join করেন, তাহলে আপনি শিখার মাধ্যমেও এয়ার করতে পারবেন । এই অ্যাপ এর মদ্ধে, আপনি প্রতিদিন চারটা কাজ করতে পারবেন। প্রথমটা হচ্ছে photo editing । আপনি প্রতিদিন দশটা করে photo edit করতে পারবেন। Second হচ্ছে learning, মানে আপনি প্রতিদিন দশটা করে video দেখে অনেক কিছু শিখবেন, এই শেখার জন্নে আপনাকে payment করা হবে। তিন number এ আছে typing, এখানে আপনাকে প্রত্যেকদিন, ছোট ছোট করে দশটা typing এর কাজ দেয়া হবে ।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 earning ও করতে পারবেন ।এই অ্যাপ টা তে join করতে হলে, আপনাকে তিনটা program এ join করতে হবে । প্রথম টা হচ্ছে standard, পরের টা হচ্ছে business, তারপরের টা হচ্ছে business pro, আপনি যদি standard program এ join করেন তাহলে আপনাকে পচিশশো টাকা দিয়ে join করতে হবে ।

এবং আপনি যদি business pro তে join করেন, তাহলে আপনাকে দশ হাজার টাকা দিয়ে join করতে হবে এবং প্রতিদিন তিরিশটা করে কাজ পাবেন এবং এখান থেকে earning করতে পারবেন প্রতি মাসে ছাব্বিশশো টাকা করে । এখানে যত ধরণের কাজ আছে, আপনি মোটামুটি এক ঘণ্টা থেকে দুই ঘণ্টা মধ্যে করলেই সমস্ত কাজ complete হয়ে যাবে । এবং এই app এর মধ্যে আপনি, referral earning ও করতে পারবেন । আপনি যদি কাউকে এখানে join করান, তাহলে তার ten percent আপনি পাবেন । আপনি যদি business package এ প্রতি মাসে দশ জন কে join করাতে পারেন। তাহলে আপনার referral income থাকতেসে প্রতি মাসে পাঁচ হাজার টাকা, এবং আপনার profile থেকে থাকতেসে বারশো টাকা। তার মানে প্রতি মাসে ছয় হাজার দুইশো টাকা আপনি income করতে পারতেসেন । তার মানে প্রথম মাসেই আপনার investment উঠে গেল । এরপরে, আপনি যত পরিমাণে join করাবেন এবং যত পরিমাণে কাজ করবেন, তত পরিমাণে আপনার earning হতে থাকবে । তিন number project টা হচ্ছে, mobile mining and earning সম্পর্কে আপনারা মোটামুটি সবাই জানেন । এখানে mining করে earn করা সম্ভব । কিন্তু আপনার একটি mining না থাকার কারণে বা আপনার একটি ভাল মানের PC না থাকার কারণে, আপনি mining করতে পারতেসেন না । হয়তোবা অনেকেই ভাবতেছেন mining টা mobile দিয়ে করলে কেমন হয়। হ্যাঁ mobile থেকেও mining করা সম্ভব । কিছু application আছে যেই application আপনার mobile এ install করে আপনি mobile দিয়ে mining করতে পারবেন । mobile এর যেহেতু mining power কম, তাই mobile দিয়ে তেমন পরিমাণে earning করা সম্ভব হয় না । তবে কিছু কিছু application আছে, যদি আপনি তাদের subscription কিনেন, তাহলে কিছু কিছু ক্ষেত্রে আপনার mining speed ten x পর্যন্ত বাড়াতে পারেন ।

বিশ থেকে তিরিশ dollar পর্যন্ত earn করতে পারবেন । তাদের প্রত্যেক X speed কিনার জন্য আপনাকে এক হাজার টাকা করে pay করতে হবে তার মানে আপনি যদি ten x speed কিনতে চান, তাহলে আপনাকে দশ হাজার টাকা খরচ করতে হবে । তার মানে আপনি যদি মোটামুটি পাঁচটা mobile দিয়ে mining করতে পারেন প্রতি মাসে দশ থেকে পনের হাজার টাকা earning করা সম্ভব এবং এখানেও থাকতেসে referral bonus । আপনি যদি কাউকে join করাতে পারেন তাহলে instantly এখান থেকে ten percent আপনি পাবেন । তিনশো dollar এর মত earning হলে আপনি এই ধরণের mining app থেকে টাকা withdraw করতে পারবেন । চার number app টির নাম হচ্ছে, Gaming and earning । হ্যাঁ আপনি game খেলে income করতে পারবেন । এই project থেকে আপনি মোটামুটি তিন ভাবে income করতে পারেন । একটা হচ্ছে আপনি নিজে game খেলে, আরেকটা হচ্ছে bid করে, আরেকটা হচ্ছে game খেলা দেখে । account opening সম্পূর্ণ free । কিন্তু আপনি যদি কোন game খেলতে চান । অথবা আপনি যদি কথাও bid করতে চান অথবা আপনি যদি কোন খেলা দেখে সেখান থেকে earn করতে চান, তাহলে আপনাকে অবশ্যই point কিনতে হবে । এক point এর দাম একশ টাকা । আপনি যত পরিমাণে point কিনবেন আপনি তত পরিমাণে এখান থেকে

কি পরিমাণে return পাওয়া সম্ভব । আপনি যদি প্রতিদিন এক থেকে দুই ঘণ্টা এখানে কাজ করতে পারেন, তাহলে আপনার investment এর প্রতিদিন তিন percent profit করা সম্ভব । তারমানে আপনি যদি এখানে তিন হাজার টাকা invest করেন এবং প্রতিদিন ঠিকঠাক মত কাজ করেন তাহলে পাঁচ মাস পরে, এখান থেকে আপনার earning হতে পারে, দুই লক্ষ বাওয়ান্ন হাজার সাতশো আটান্ন টাকা । এই ধরনের profit এর charge দেওয়া আছে। আপনি চাইলে প্রত্যেকটা charge দেখে আপনার সামর্থ অনুযায়ী আপনি এখানে invest করতে সাথে সাথে referral bonus ও আছে । আপনি যদি কাউকে join করাতে পারেন তাহলে পেয়ে যাচ্ছেন seven percent । পাঁচ নাম্বারে আছে, mining plant । আপনি যদি pto mining করে অনেক টাকা income করতে চান তাহলে অবশ্যই আপনার ভাল মানের PC অথবা ভাল মানের mining read লাগবে আর আমরা খুব ভাল করেই জানি একটা মোটামুটি ধরণের small mining read তৈরি করতে গেলে প্রায় দশ লক্ষ টাকার মত খরচ হয়ে যায়। কিন্তু আপনার কাছে এই মুহুর্তে হয়তোবা দশ লক্ষ টাকা নাই । যদি এমন হতো যে আপনারা দশজন বন্ধু মিলে এক লাখ টাকা করে দিয়ে, দশ লাখ টাকার একটা mining তৈরি করলেন তারপরে এখানে mining শুরু করে দিলেন এবং সেখান থেকে আপনাদের প্রতি মাসে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 যে কারণে বাংলাদেশে mining করাটাও অনেকটা tough হয়ে যায় এই প্রবলেমটা solve করার জন্য রয়েছে mining plan এরা আপনার মত ক্ষুদ্র ক্ষুদ্র কিছু investor এক জায়গায় করে এবং পরবর্তীতে আপনাদের জন্য mining read তৈরি করে এবং এখান থেকে যে পরিমাণে earning হয় তার ten percent তারা service charge হিসেবে কেটে রাখে এবং বাকি টাকাটা এই investor মাঝে বিতরণ করে দেয় তাদের সার্ভিস চার্জ বিশ হাজার টাকা থেকে শুরু এবং এটা একটা বিদেশি company আপনি যত টাকা এখানে invest করবেন আপনি পার মান তত পরিমাণ এখান থেকে return পাবেন ছয় নাম্বারে আছে True Mutual Crypto Fund অনেকেই pto currency তে trading করতে চাচ্ছেন কিন্তু হয়তো বা আপনার pto currency সম্পর্কে তেমন পরিমাণে knowledge নেই এবং trading সম্পর্কেও আপনার ঠিকঠাক knowledge নেই । এই company